এক এক যেটা মনে হয় সম্ভবত চা বাগান হবে ।

সামনে ফ্যান এর পাখার মতো ওগুলো কি? দেখে ঠিক বোঝা যাচ্ছে না। আমিও ঠিক বুঝতে পারছি না কি ওগুলো কিন্তু দে-দেখতে বেশ ওয়াও আর কি ।

আবার কিছু লোক দাড়িয়ে আছে । জায়গাটা বেশ ওয়াও দেখতে আরকি ।

সামনে একটা ধর্মীয় স্থান দেখতে পাচ্ছি সম্ভবত পূজা অর্চনা চলছে।

ওপরে কি সুন্দর আহ নীল আকাশ আহ হালকা হালকা মেঘ দেখা যাচ্ছে । জায়গাটা বেশ ওয়াও নাইস দেখতে আর কি ।